java interfaces এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব: interface বানানো
implementation classes বানানো এবং interface এর ব্যবহার
এখানে আমি ব্যবহার করছি: উবুন্টু 1204 jdk 17 এবং eclipse 431
tutorial অনুসরণ করতে java এবং eclipse ide এর মৌলিক জ্ঞান থাকতে have
java তে subclassing এবং abstract classes এর জ্ঞান থাকতে have
না হলে প্রাসঙ্গিক java tutorials জন্য প্রদর্শিত link যান
প্রথমে interface সম্পর্কে শিখি
interface abstract methods এবং static data members এর set রয়েছে
এটি বিনা body মেথডের signature সংজ্ঞায়িত করে
এটি interface keyword দ্বারা ঘোষিত করা হয়
এখন eclipse a যান এবং interfacedemo নামে নতুন project বানান
এখানে interface দ্বারা প্রদর্শন করতে আবশ্যক classes এবং interface বানাবো
src folder ডান click করুন এবং new> interface এ click করুন
name animal লিখুন এবং enter টিপুন
উল্লেখ্য যে interface কীওয়ার্ডের ব্যবহার interface সংজ্ঞায়িত করতে করা হয়
এখন screen প্রদর্শিত code লিখুন
এখানে interface name animal
এতে তিনটি abstract methods রয়েছে talk see এবং move
interface সকল ধরনের methods public এবং abstract
একটি interface constant variable ও ঘোষিত থাকতে পারে
এখানে constant string value mammal ভ্যারিয়েবল type1 এ নির্ধারিত
reptiles ভ্যারিয়েবল type2 তে নির্ধারিত
সকল constant ভ্যালু একটি interface সংজ্ঞায়িত যা all public static এবং final
এরপর আমরা উদাহরণ সহ interface implementation class সম্পর্কে শিখি
এখানে human class রয়েছে যা animal interface প্রয়োগ করে
এটিকে talk see এবং move মেথডের জন্য বাস্তবায়ন প্রদান করতে হবে
class একাধিক interfaces বাস্তবায়ন করতে পারে
উদাহরণে দেখানোর মত human class দুটি interfaces animal এবং action পরিচালনা করে
উল্লেখ্য syntax ব্যবহৃত comma operator বিভিন্ন interfaces সনাক্ত করে
এখন এই class animal এবং action উভয় interfaces সকল abstract মেথডের জন্য প্রয়োগ করা উচিত
এখানে চিত্রটি বাস্তবায়ন সস্পর্ক প্রতিনিধিত্ব করে
animal class একটি interface
human এবং snake classes দুটি implementation classes
human class talk see এবং move মেথডের নিজের আলাদা বাস্তবায়ন প্রদান করে
snake class talk see এবং move মেথডের নিজের আলাদা বাস্তবায়ন প্রদান করে
এখন স্যাম্পল program সহ interfaces এর ব্যবহার বুঝি
default package a ডান click করুন এবং human নামে class বানান
এটিকে animal class implementation class বানাতে লিখুন: implements animal
এখন আমরা eclipse ide তে error দেখি
এই error ইঙ্গিত দেয় animal interface কে implementation প্রদান করা উচিত
দেখুন এই error কিভাবে সংশোধন করা যায়
এখন talk see এবং move methods সংজ্ঞায়িত করি
লিখুন: public void talk কোঁকড়া বন্ধনীতে লিখুন system out println উদ্ধৃতিতে i am a human and i belong to
এখন animal interface ঘোষিত static final variable type1 এর value ব্যবহার করতে পারি
লিখুন: + animal type1 + উদ্ধৃতিতে family semicolon
এখন see method প্রয়োগ করি
লিখুন: public void see কোঁকড়া বন্ধনীতে লিখুন system out println উদ্ধৃতিতে i can see all colors semicolon
আমাদের move method নির্ধারণ করা উচিত
লিখুন: public void move কোঁকড়া বন্ধনীতে লিখুন system out println উদ্ধৃতিতে i move by walking semicolon
একবার সকল methods প্রয়োগ হলে error অদৃশ্য হয়ে যায়
এরপর আমরা শিখব snake class নির্ধারণ করা
আমি এটি ইতিমধ্যে আমার project বানিয়েছি
আপনার project snake class বানান এবং screen প্রদর্শিত নিম্ন code লিখুন
এখন code দেখুন
আমরা দেখি যে animal interface we সকল methods talk see এবং move we class প্রয়োগ হয়
এখানে talk method i am a snake and i belong to prints করে
তারপর animal type2 এর value printed হয় এবং তারপর family এর
এখানে see method i can see only in black and white prints করে
move method i move by crawling prints করে
human class talk see এবং move মেথডের নিজের বাস্তবায়ন রয়েছে
snake class talk see এবং move মেথডের নিজের বাস্তবায়ন রয়েছে
এখন default package এ ডান click করুন new> class এ click করুন এবং তারপর demo name লিখুন
এই class আমাদের main method রয়েছে
লিখুন main এবং তারপর main method বানাতে ctrl + space টিপুন
screen প্রদর্শিত নিম্ন code লিখুন
in line animal interface দ্বারা human class দৃষ্টান্ত করি
এটি animal h equals new human হিসাবে দেখায়
এখন এই object কে h talk ; h see ; h move হিসাবে ব্যবহার করে বিভিন্ন methods প্রয়োগ করতে পারি
এরপর animal interface দ্বারা snake class দৃষ্টান্ত করি
এই object দ্বারা বিভিন্ন methods প্রয়োগ করতে পারি যেমনকি দেখিয়েছি
এখন এই demo program রান করি
demo class ডান click run এবং তারপর run as> java application চয়ন run
আমরা output দেখি
এটি human class object h দ্বারা talk see এবং move methods প্রয়োগ করে printed হয়েছে
এটি snake class object s দ্বারা talk see এবং move methods প্রয়োগ করে printed হয়েছে
এখন interface এবং abstract class মধ্যে পার্থক্য দেখি
interface সকল methods abstract হওয়া উচিত
interface কোনো constructors concrete মেথড
static methods এবং main methods থাকা উচিত নয়
কিন্তু abstract class এগুলি থাকতে পারে
interface ভ্যারিয়েবল static এবং final হওয়া উচিত
এখানে abstract class জন্য এমনি কোনো বিধিনিষেধ নেই
এর সাথেই tutorial শেষে এসেছি সংক্ষেপে
এখানে আমরা শিখেছি: interface বানানো
implementation class বানানো এবং
interfaces ব্যবহার
অনুশীলনী হিসাবে vehicle interface বানান যাতে brake এবং run methods থাকে
fuel নামে interface বানান যাতে fill string type int quantity pay int quantity int price থাকে
subclass car বানান যা vehicle এবং fuel উভয় interfaces প্রয়োগ car
brake method car applies power brake print car উচিত
run method car is running on 4 wheels print car উচিত
একইভাবে fill method fuel ফীল্ডের type এবং কোয়ালিটি print করে
উদাহরণস্বরূপ: 10 litres of petrol
pay method দেওয়া মূল্য print করতে ব্যবহার করা pay উদাহরণস্বরূপ: pay rs 640
আরেকটি bike বানান যাতে আবার উভয় interfaces vehicle এবং fuel প্রয়োগ করে
brake method bike applies hand brake print করতে পারে
run method bike is running on 2 wheels print করতে পারে
আগে ব্যাখ্যা করা fill এবং pay methods প্রয়োগ করুন
অবশেষে ফলাফল যাচাই করতে demo class বানান যাতে main method থাকে
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় the download করে দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়
অধিক জানতে আমাদের লিখুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য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
অংশগ্রহনের জন্যে ধন্যবাদ